এখানে একটি রাস্তার উপরে আর এক --

এখানে একটি রাস্তা রয়েছে যেটি বাঁধান। সামনে একটি পোস্ট রয়েছে যেখানে বোর্ড লাগানো রয়েছে।